এবং সামনে একজন লোক দাঁড়িয়ে রয়েছে ফটো তুলছে ।

সামনে একটা বাইক দাঁড় করানো রয়েছে। এবং পাশে একটা তিনচাকার ভ্যান দাঁড় করানো রয়েছে ।

হেডফোন রয়েছে। ছেলেটির মাথার চুল তা কালো। এবং গায়ে ধূসর রঙের জামা ।

বাড়ি দেখতে পাচ্ছি। এবং বাড়ির সামনে অনেকগুলি বাইক --

বিদ্যালয়ের সামনে বড়ো মাঠ দেখতে পাচ্ছি। এবং--

আমি এখানে একটা দোকান দেখতেন পাচ্ছি।

যে শোরুম টার নাম ।

অনেক গুলি গাছপালা বসানো রয়েছে টব এর ওপর গোল করে ।